চারপাশে কিছু গাছ এবং একটি ছোট বিল্ডিং রয়েছে।

ছবিতে একটি ঘরের দেওয়ালের অংশ দেখা যাচ্ছে।

এর সামোনে কিছু মোটর সাইকেল পার্ক করা রয়েছে।

ছবিতে একজন ব্যক্তিকে এটিএমের দিকে মুখ করে বসে থাকতে দেখা যাচ্ছে।